এটা পুরুলিয়ার এস বি এফ সিনেমা হল ।

এটা খুব রোমান্টিক রকম দেখতে ।

দাঁড়িয়ে রয়েছে বাইক -এর সামনে একটা মানুষ আছে ।

একটা শপিংমল -এর যেখানে ওই কাপড় তাপর টাঙা আছে একজন মহিলা করে গেছে।

পুরক দেখা যাচ্ছে ফুলের মালা।

এখানে একটা পুকুর দেখতে পাচ্ছি পুকুর এর ওপাশে--

একটা-আ ছোট মতো ঘর দেখতে পাচ্ছি।

পুকুরের জলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমরা জল দেখতে পাচ্ছি ঘর দেখতে পাচ্ছি গাছ পালা দেখতে পাচ্ছি।

এটা বৃন্দাবন এর মতো এলাকা মনে হচ্ছে।

মানে এটা কোনো মৌসুবের সময়।

এই কাপড়ের দোকানে অনেকজন মানুষ সমাবেশ রয়েছেন কেউ কাপড় কিনছেন কেউ কাপড় কিনে ঘর যাচ্ছেন।

বাহির হওয়ার জন্য এই রাস্তাটা। প্রবেশ করার জর্ন্য এই রাস্তাটা

এইদিকে আমরা কিছু জন মানুষকে দেখছি মোটরসাইকেল -এ যাচ্ছে কিছু মোটরসাইকেল দাঁড়িয়ে রয়েছে অনেক গাছ আছে।